এটা ইউনাইটেড ব্যাংক এর মতোন লাগছে অনেকগুলা মানুষ রয়েছে মাস মাস্ক পরে আছেন এবং বসার টেবিল ও রয়েছে।

একটা মহিলার হাতে ব্যাগ -ও আছে এবং একটা মানুষ ফোন -এ কথা বলছে বাইরের রং হলুদ রঙের রং করে রেখেছে দেখতে ভাল লাগছে।

অনেকগুলো হলদি রং লাগানো আছে এবং কলার গাছ লাগানো আছে আশেপাশে কয়েকটি ছোটো বড়ো ঘর আছে এবং পলো আছে।

কয়েকটা মানুষ বসে আছে এবং দাঁড়িয়ে আছে অনেকগুলো জিনিস রাখা আছে দেখতে পাওয়া যাচ্ছে একটু দোকান মত আছে দোকানটা বেশ ভালই আছে। বড়ো দোকানের মতো লাগছে আর কিছু রাখা আছে।